দুটো রাস্তা দেখাযে শুরু শুরু।

আর সে অনেকজন বসে আছে।

ফ্ল্যাগ দেওয়া আছে সাইকেল - এ একজন দাঁড়িয়ে আছে । একজনের সাথে কথা বলছে।